উনার নামে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি হল আছে হ্যাঁ ওখানে তো হাজী মোহাম্মদ মহসিন হল আছে উনার নামে তাহলে ওই জায়গাটা স্থাপন করা ওখানে কি ওনার বাসা না অন্য কিছু না তোমার হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন তো তোমার হচ্ছে অনেক মানে জমিদার ছিল তো অনেক ওনার সম্পত্তি ছিল

তো উনি যশোরে যখন থাকতেন উনি তো আবার বিয়ে শাদি করেনি যশোরে যখন থাকতো মানে ওই জায়গাতে ওই বাড়িটাকে বলা হয় ইমামবাড়ী বলা হয়

আমি তো শুনছি কেশবপুরে তোমার যে যশোরে যে বিখ্যাত তা তোমার কেশবপুর রে অনেক জায়গা আছে আমি যশোরে তো ওভাবে ঘুরি নাই আর তারপরে কেশবপুর ওই দিকে যেতে তোমার হচ্ছে অনেক দেখবা শুধু অদিক তো বিল অঞ্চল বিলের পাশে দেখবা অনেক খেজুর গাছের অনেক খেজুর গাছ এই খেজুরের রস তোমার অনেক এটার জন্যই যশোর বিখ্যাত তোমার ভরত ভয়না নামে একটা জায়গা আছে ওখানে গেছো যশোর কেশবপুরে হ্যাঁ ওটা দেখতে কিছুটা মহাস্থানগড় এর মতো তাইতো হ্যাঁ হ্যাঁ ওটার কথাই বলছিলাম গেছি কয়েকবার উম ওখানে আমি গেছি একবার আর একবার যাইতো যামু আজ যশোরে এ যদি এভাবে কোন ওইভাবে আসো তাহলে একবার করে সবকিছু যেগুলো দেখনি সেগুলো একবার ঘুরে যেও আসলে আত্মীয়ের বাসা না থাকলে তো এভাবে হয় না তবে চেষ্টা করব

হম সেটাই option trading কিভাবে হয়ে এবং এখানে call put কি? option buyer এবং option seller দের mindset কি ভাবে কাজ করে এবং overall option নিয়ে পুরো ব্যাপার টা এখানে বোঝানোর চেষ্টা করবো তো আপনারা যারা নতুন তাদের জন্য video টা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা যারা option trading করেন তারা video টি দেখতে পারেন কারণ এখানে আমি practical way তে details এ option এর Psychology টা বোঝানোর চেষ্টা করবো। হ্যা প্রথমে বলছি এই video ওর মধ্যমে আমি নতুন trader দের option trading এ influence করছি না এখানে আমি তাদের জানানো চেষ্টা করছি option trading কী এবং option trading market এ কিভাবে হয়? আপনি যদি share trading করতে চান বা personal trading করতে চান বা inter trading করতে চান সে জন্য option trading টা বোঝা টা আপনার জন্য খুবই দরকার option এর মধ্যম stock এর support কোথায় তৈরি হচ্ছে সেটা জানতে পারবেন ও সেখান থেকে এভাবে trading এ কোথায় আপনি করবেন, কোথায় profit book করবেন সবেই আপনি option থেকে জানতে পারবেন তো technical সঙ্গে সঙ্গে যদি option এ aap use করেন সে ক্ষেত্রে আপনার trading এ profit হওয়ার chance অনেক গুণ বেড়ে যাই আমি এর জন্যে option trading করার জন্যে influcence করছি না করছি এ কারণ option trading করার জন্যে আপনি বেশ একটা basic knowledge থাকা দরকার এবং সেই knowledge টাকে কাজে লাগিয়ে option trading তাকে শিখুন এখন অল্প অল্প quantity তে trading বা paper trading করুন তারপর আপনি option এ entry করুন। আমি stock market এ total trading হয় তার মধ্যে eighty percent trading future option এ হয়। এ জন্যে future trading option বোঝাটা আপনার জন্য খুবই দরকার ।

তো যারা নতুন trader stock market এ এসে option trading করেন তাদের ক্ষেত্রে ninety percent case এ তারা তাদের পুরো টাকাটাই এখানে হারিয়েছেন । আমি যখন দশ বছর আগে stock market start করেছিলাম তখন আমার ক্ষেত্রেও same case টাই হয়েছিল । তো আমি আমার precious experience থেকে আপনাদের কে বলছি যে আপনারা option trading টাকে শিখুন, জানুন, বুঝুন তার পর অল্প অল্প quantity তে এখানে start পারেন, otherwise প্রথমে option trading এ পুরো টাকা টা use করবেন না ইটা আমার option trading এর প্রথম video এর পরে আমার আস্তে আস্তে advance level এর video আসবে, সেই video গুলি দেখুন, views gather করুন তার পরে আপনি option trading শুরু করুন । তো video শুরু করার আগে আপনারা এখনো যারা আমার channel টা কে subscribe করেননি তারা অবশ্যই আমার channel টা কে subscribe করুন । bell icon press যাতে নতুন কোনো video upload করলে আপনার কাছে notification পৌছে যায়। তো আসুন শুরু করুন option key । দেখুন option key একটা derivative product derivative product মানে তো সাধারণত আমরা stock market এ কোনো stock এর ওপর trade করি, cash ওপর trade করি, তার মানে কোনো stock কে আমরা buy করছি, তার পর সেই stock এর যখন দাম বেড়ে যায় আমরা তখন টা কে sell করি হাঁ কোনো stock কে ওপরের দামে sell করি, নিচে আবার আমরা buy করে আমরা profit book করি । তো option বোঝার জন্য আপনাকে derivative তা বোঝা খুবই দরকার । তা আপনারা যদি derivative টা বুজতে চান তার জন্য আমার একটি video বানানো আছে আপনারা অবশ্যই ওই video টা দেখুন, ওই video এর link আমি description box এ দিয়ে দেব । option এর value অন্য কিছুর value এর ওপর depend করে তো যার ওপর option এর value depend করে, তাকে বলা হয়ে underline asset derivative product দু ধরণের হয়ে, একটা future আর option তো আমরা এখানে option নিয়ে নিচে আলোচনা করব এই option আবার দু ধরণের হয়ে, একটা call option একটা put option তো আমরা এখন জানবো যে option কী? তো একটা example দিয়ে আপনাদের বোঝাবে কী ভাবে option কাজ করে? দেখুন option এক ধরণের betting, তো কোনো একটা জিনিস এ betting করার মানে সেটা জেতার বা হারার chance থাকে one is to one হয়ে আপনার পুরো টাকা তা double হয়ে যাবে নাহলে পুরো টাকা টা আপনার চলে যাবে । normal betting এর ক্ষেত্রে কি হয়ে

এই ভাবে one thousand rupees এর betting হল তো প্রথম ব্যাক্তি যদি এসে India এর score এখানে three hundred এর ওপরে হবে, যদি India three hundred এর ওপরে করে তাহলে one thousand plus A one thousand তাহলে সে তখন two thousand rupees earn করবে যে ব্যক্তি বলেছিল India এর score এখন থেকে নিচে যাবে তার কিন্তু পুরো one thousand rupees চলে যাবে এবং one thousand rupees টা হয়ে যাবে প্রথম ব্যক্তির তো ইটা হচ্ছে normal betting কিন্তু option এর ক্ষেত্রে কি ভাবে কাজ হয়ে? দেখুন এই same জিনিস আমি option দিয়ে বোঝানোর চেষ্টা করবো তো এখানে India Australia এর match চলছে, তো সেই match এর ক্ষেত্রে এখানে দু জন ব্যক্তি আছে, তো প্রথম ব্যাক্তি বললো এখানে score আজকে three hundred এর ওপরে যাবে এবং second ব্যক্তি বলেছেন এখানে score three hundred এর নিচে যাবে। তখন কিছু জনের মধ্যে একটি শর্ত হল, second ব্যাক্তি বললো ঠিক আছে এখানে থেকে three hundred এর যত ওপরে যাবে প্রত্যেক এক point এর জন্য আমি আপনা কে দশ টাকা pay করবো তার বিনিময়ে আপনাকে একটা premium আমার কাছ থেকে নিতে token money আপনাকে নিতে হবে যে token money টা second এ সেল করবেন প্রথমে এর থেকে সেই token money টার price হচ্ছে একশ টাকা যদি score তিনশো থেকে কম হয়ে তাহলে কিন্তু একশো টাকার যে premium যে token money টা second ব্যক্তি প্রথম ব্যক্তিকে sell করেছিল সেটা কিন্তু হয়ে যাবে তার মানে সেখানে second ব্যক্তি একশ টাকায় benefited হবে আর প্রথম ব্যাক্তির একশো টাকা loss হবে

যার pay হয়েছে hundred rupees এবং যখন score তিনশো rupees থেকে বেশি হয়ে three sixty হয়েছে তখন sixty point এর জন্য সে six hundred rupees plus hundred rupees সে পেয়েছে এবং এই ক্ষেত্রে ও পুরো টাকা টা pay করবে next second ব্যাক্তি যে বলেছিল price three hundred থেকে নিচে থাকবে । এখন যদি এখানে second ক্ষেত্রে ধরুন price চলে এলো two sixty সে ক্ষেত্রে কি হবে তিনশো cross করেনি এই একশো টাকাটা zero হয়ে যাবে এমনি প্রথম ব্যাক্তি এখানে একসো টাকাটা দিয়ে premium টা buy করেছিল সেটা তার কোন value থাকবে না সে টাকাটা পুরোটা যে sell করেছে second ব্যক্তি পেয়ে যাবে ছোট একটা option এর সাহায্যে আমরা একটা বড় buy বা sell করতে পারি আমি আর একটা example দিচ্ছি ধরুন আমরা অনেকে car insurance করি, bike insurance করি, তো insurance এর ক্ষেত্রে ধরুন আমার এক লক্ষ rupees এর bike আছে এক লক্ষ rupees এর bike এর জন্যে আমি pay করছি only twenty five hundred rupees তো twenty five hundred rupees এর premium pay করে আমি জেহুতু ওই এক লক্ষ টাকা benefit নিতে পারি সেরকমই আমি health insurance করার আগে পাঁচ লক্ষ, ছয় লক্ষ, দশ লক্ষ, কুড়ি লক্ষ টাকার সেখানে আমাদের premium থেকে twenty thousand ten thousand twenty thousand বা ten thousand rupees pay করে আমরা কিন্তু ten lakh twenty lakh benefit হতে পারি তো এটাই option

একজন ব্যাক্তি হয়ে predict করছেন nifty sixteen thousand এর উপরে যাবে আর একজন ব্যক্তি এদিক থেকে predict করছে nifty sixteen thousand এর নিচে যাবে তো যে এখানে predict করছে, তো যে এখানে predict করেছে nifty sixteen thousand ওপরে যাবে আমরা ঠিক call আসার আগের দেখি so তিনি এখানে একটা call buy করবেন আর এখানে call যিনি buy করবেন তার seller থাকবে নিচে sixteen thousand এর নিচে যাবে । এখানে মনে রাখবেন call বা put যার ক্ষেত্রে pre defined debt থাকে, এই debt টা সাধারণত weekly বা monthly হতে পারে এটার ক্ষেত্রে সব থেকে এটা প্রত্যেক বৃহষ্পতিবার বা Thursday হয় মানুষের ক্ষেত্রে প্রত্যেক মাসে last Thursday বা last বৃহষ্পতিবার যেটা থাকবে সেই দিনে হয়ে যদি বেস্পতিবার ছুটি থাকে তাহলে কিন্তু সেই expiry তার আগের দিনে হবে তো এটা আপনাকে মনে রাখতে হবে যেখানে call buy করেছেন

সে দশ বারো তারিখের এক জন ব্যাক্তি predict করলেন যে nifty sixteen thousand থেকে ওপরে যাবে, তো আর একজন ব্যক্তি হয়ে আসে তিনি predict করলেন nifty sixteen thousand থেকে নিচে যাবে, তো এখানে call buyer একজন call buyer আর একজন call seller তো যে call buy করছে এখানে তার মানে হচ্ছে এদিক টা এখানে থেকে ওপরে যাবে যে call sell করছে তার মনে হচ্ছে nifty এখন থেকে নিচে যাবে । এবার এই ক্ষেত্রে কি হবে এখানে যে call seller সে বলছে ঠিক আছে যেহেতু nifty sixteen thousand এখন থেকে ওপরে যাওয়া মানে nifty কে sixteen thousand one hundred টাকা দিয়ে ইটা কে pay করতে হবে । তো আপনার এখানে option এ buy করতে হলে আপনাকে buy করতে হবে, আপনি দুটো পাঁচটা share এ buy করতে পারবেন না যখনই আপনি এখানে লটসে buy করতে যাবেন একি trade এ fifty টা আপনাকে buy করতে হবে তো যখন buy কো করবেন তখন sixteen thousand into fifty করলে আপনার nine lakh এর আসে পাশে হয়ে যাবে । এই nine lakh rupees আপনি buy করার থেকে চার nifty sixteen thousand নিচে যাবে সে যদি বলে এর থেকে একশো টাকার premium দিয়ে আপনি এখানে sixteen thousand এর price এ এই call টা buy করুন, যদি এখন থেকে nifty sixteen thousand এর যত ওপরে যাবে

sixteen thousand two hundred তার মানে দুশো টাকা কিন্তু আপনি premium টা একশো টাকায় buy করেছেন, কেন ইটা একশো টাকায় buy করেছেন না যেহুতু আপনি এখানে time আছে, এখানে time লাগে ইটা পরে আলোচনা করবো time value টা কিভাবে কাজ করে তো যেহুতো এখানে দুশ টাকা দাম হয়েছে তার মানে আপনার কত টাকা benefited হয়েছে আপনি already এটা একশ টাকায় কিনে ফেলেছেন তো একশ টাকা যখন এটা কিনেছেন এখন দাম দুশ টাকা তাহলে এটাতে আপনার profit হবে only একশ টাকা দুশ minus একশ কিন্তু যদি ধরুন nifty sixteen thousand এর কাছাকাছি থেকে যায় তাহলে কিন্তু এই একশ টাকার value zero হয়ে যাবে তখন যে ব্যাক্তি এই call টা right করেছিল সে sell করেছিল যাকে তার কিন্তু একশ টাকা টা কিনেছে তাহলে five thousand টাকা টা loss হবে কিন্তু যে লোকটা এই option টা fail করেছে যার মনে হয়েছে টা নিচে যাবে বা এখানেই থাকবে তার কিন্তু পুরো একশ টাকাটা profit হবে তার মানে ইটা পাঁচ হাজার টাকা profit হয়ে যাবে তো এরকম যদি আমরা put option এর ক্ষেত্রে দেখি তো put option এর ক্ষেত্রে এখানে যদি একটা buyer আর seller থাকে তো put option এ যে seller থাকে তার prediction থাকে market এ এখানেই থাকবে বা এখান থেকে ওপরে যাবে prediction থাকে market এখানে থেকে নিচে যাবে। এখন একটা chart এর মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে এখানে যখন আপনি call put buy করবেন তখন আপনাকে এই জিনিস গুলো মনে রাখতে হবে এখানে time নিয়ে কিভাবে কাজ করে time কিভাবে বাড়ে এবং কমে এবং কিভাবে vary করে সেই গুলো এবার আমরা জানবো। এখন যে কথা গুল নিয়ে আমি আলোচনা করবো সেই গুলো আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন তাহলে আপনারা option টা ভালো করে বুঝতে পারবেন, nifty এখন চলছে sixteen thousand এই sixteen thousand stripe price এ ওপরে sixteen thousand one hundred এবং sixteen thousand two hundred এবং নিচে sixteen thousand nine hundred aa সেটাকে বলা হয়ে at the money strike price মানে এখানে market এখন চলছে, at the money ওর উপরে যেটা আছে sixteen thousand one hundred তার মানে sixteen thousand one hundred থেকে নিচে আছে এটা হচ্ছে out of the money আর sixteen thousand four hundred এটা আরো বেশি out of the money কেন আরো দৌড়ে আছে, একশো তিন dollar nine hundred সেটা হচ্ছে in the money আর sixteen thousand eight hundred in the money এইটা কে বলে deep in the money তখন fifteen thousand eight hundred rupees এখন ধরুন তিনশ টাকা এটার দাম দুশ টাকা এটার দাম একশ টাকা আর এটার দাম কত? পঞ্চাশ টাকা এটার দাম কুড়ি টাকা। এই দাম গুলো কি করে হয়? এখন মাসের দশ তারিখ ধরুন expiry twenty sixth এ

time value এখন এখানে থেকে এটার মধ্যে ষোলো দিনের difference এই সোলো দিনের মধ্যে সোলো দিনই market open থাকে না, দশ থেকে বারোর দিন টা time আছে, তা এই দশ বারো দিনের মধ্যে এখানে থেকে যদি market ওপরে যায় তাহলে ধরুন sixteen thousand two hundred গেল

একশো টাকা পুরো নিয়ে আমি buy করেছি আর এখন তাহলে আর কত টাকা বাকি থাকে? four hundred minus one hundred তাহলে আমার profit হবে three hundred rupees কিন্তু যদি প্রজন্ত আমি ধরে রাখি তাহলে এখন এই গুলোর মধ্যে কি আছে? এই গুলোর মধ্যে time value ইটা কে বলা হয়ে হাওয়া, বাতাস, দেখুন chips এর packet টা দেখেন, chips এর packet টের মধ্যে কত টুকু chips থাকে তা maximum টা কি থাকে হাওয়া থাকে তো একটা জিনিস আপনারা এখানে খুব ভালো করে মনে রাখবেন যত out of the money strike price হবে তার মধ্যে হাওয়া বেশি থাকবে, chips কম থাকবে তো দেখুন এখানে sixteen thousand one hundred এর value কত? fifty rupees এখানে পুরোটাই time value sisteen thousand two hundred twenty five rupees হবে পুরোটাই time value দেখুন যেই দিন market এখানে sixteen thousand one hundred ও যায় তাহলে কিন্তু interest টা zero হয়ে যাবে এবং twenty five টা তো zero হবেই

put option তার থেকে নিচে আছে, তার মনে ইটা in the money যদি sixteen thousand two holder যায় সে ক্ষেত্রে difference কত হবে? দেখুন sixteen thousand থেকে যদি sixteen thousand two hundred যায় সে ক্ষেত্রে difference হবে two hundred rupees future trading টা কতছিল একশো টাকা এটা দশ তারিক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

হ্যা অবশ্যই আল্লাহ হাফেজ এখনকার দিনে বাংলা বাংলা cinema আর সিরিয়াল হল একটা জনপ্রিয় reality show তৈরি হচ্ছে এখন প্রতিদিন সন্ধ্যে হচ্ছে। পাঁচটা বাজছে আর সবাই টিভির সামনে বসে পরছে এই reality show দেখার জন্য আগে যেমন চলতো cinema cinema যেমন cinema ছিল প্রচুর cinema উত্তম কুমার। উত্তম কুমার সুচিত্রার cinema প্রচুর দেখতো সপ্তপ্রদীপ তারপর হচ্ছে বহু ধরনের cinema তারপর হলো কি প্রসেঞ্জিতের উম প্রসেঞ্জিতের হচ্ছে। প্রসেঞ্জিতের cinema তারপর জিৎ আসলো জিৎ এর cinema হচ্ছে তারপর দেবের cinema love you শুভদৃষ্টি তারপর।

হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বাংলা cinema যেগুলো বেশি চলতো এখন আর বাংলা cinema র থেকে বেশি চলছে বাংলা reality show cinema । socinema যেমন খেলা হচ্ছে এবং বিকেলে একটা reality show হয় দিদি number one বলে একটা reality show হয় সেই show টা। খুবই জনপ্রিয়তা লাভ করেছে এই এতে চারটে round খেলা হয় এই খেলাতে প্রথম round এ উম প্রথম round এ সবার নাম টাম পরিচয় করে। তারপর খেলা শুরু হয় দ্বিতীয় round এ কিছু question এর round হয় তৃতীয় round এ হচ্ছে headphone round থাকে যেটাকে lip read করে বলতে হয় হম মানে সামনে একজন থাকবে। আর সে কানে headphone দেওয়া থাকবে অপরজনের আর সামনে যে থাকবে সে উম দেখে বলবে কি কি লেখা আছে সেটা বলতে হবে সেটা দেখে বলে সেটা lip read । করে সেটাকে বুঝে বলতে হবে তাহলেই lead পাওয়া যাবে এই খেলাটায় জিততে পারলে সোনার জিনিস gift পাওয়া যায় তারপর যেমন আছে তাছারাও অনেক। সিরিয়াল আছে যেমন জবা সিরিয়াল গোয়েন্দাগিন্নি উম জগদ্ধাত্রী আছে হম । যেমন জগদ্ধাত্রী সিরিয়ালে হলো একটা মেয়ে সৎ মেয়ে সদ মেয়ে মেয়ে সদ মায়ের কাছে সদ মা তেমন দেখাশোনা করে না ঠাম্মাই বেশি দেখাশোনা করে। সদ দুটো বোন আছে একটা বোন তো দেখতেই পারে না আর একটা বোন অপর side এ আর একটা বোন আছে যে সদ বোন সে খুবই আবার ভালোবাসে সে এই যে নায়িকা নায়িকা হলো জগদ্ধাত্রী বলে মেয়েটা এখানে। এখানে একটা খলনায়িকা আছে খলনায়ক ও আছে খলনায়িকা যেমন হচ্ছে খলনায়িকা হচ্ছে ওর দিদিকে একটুও দেখতে পারে না। খলনায়ক যে ছিল সে প্রথম নায়কের রূপেই এসেছিল পরে সে খলনায়ক হয়ে যায় সে যখন বুঝতে পারে যে হচ্ছে ওর নায়িকার যাকে ভালোবাসে সে হলো দুই number ই সে বিভিন্ন। সঙ্গে জড়িত শিশু পাচার থেকে শুরু করে সমস্ত বাজে রেকেজের সঙ্গে সে যুক্ত তখনি সে ওকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার জন্য অনেক রকম চেষ্টা করে।

তারপর যখন ওই তখন ওই দেখে নায়িকা অজ্ঞান হয়ে যায় তারপর আবার সে সুস্থ হয়ে আবার যখন বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পরে তখন তারপরে। তারপরে তারা বাড়ি চলে যায় তারপর নায়িকা নায়িকার সঙ্গে নায়কের আবার দেখা হল যে আসল নায়ক তার সঙ্গে দেখা হল নায়ক উঠে আসলো নায়ক আসার পর দেখে। উম হচ্ছে নায়ক যখন আসলো এসে দেখছে হচ্ছে সে ওই বাড়ির যে বাড়ির ওর বোনের বিয়ে হয়েছে সেই বাড়িরই ছেলে কিন্তু। ওর বাবা মায়ের পরিচয়ে থাকে বাবা মা ওকে চেনেন তার মা যখন বিয়ে করে ওর বাড়ি থেকে মেনে নেয় না ওর বাবা চলে যায় গিয়ে ওর বাবা আর একটা বিয়ে করে। সেখানে ওই খলনায়কের মা হয় আর হচ্ছে তারপর যে নায়ক নায়কের মা মারা যায় নায়ক অনাথ আশ্রমে মানুষ সে ওই নায়িকার সঙ্গে বিয়ে করে নায়িকা। এটাই শপথ দেয় যে আমি তোমার বাড়ির লোককে ফিরিয়ে দেবো এই বলে সে বিয়ে করে ওর বোনের বাড়ি চলে যায় ওর বোন হল দুই বোন একই সংসারের ছেলে এবার মেনে নিতে রাজি হয় না তারপর যখন ডাক্তার তারপর প্রচুর পরিমানে। পরে দেখা গেল যে নায়িকা আসল নায়িকা জগদ্ধাত্রী সে হলো পুলিশ ইন্সপেক্টর সে হচ্ছে সবাইকে ধরিয়ে দেওয়ার জন্য মানে হচ্ছে ভিলেনকে ধরিয়ে দেওয়ার জন্য সে চেষ্টা করছে। তার বোনের বর সে ভিলেন হলো তার বোনের বর উম সে হলো বাজে রেজেকেরের সঙ্গে জড়িত এখন এটাই হচ্ছে আর যেমন অনুরাগের ছোঁয়া। উম তারপর নাগ পঞ্চমী এখানে দুটো সাপ কথা হচ্ছে সাপটা সাপের কথা বুঝতে পারে এখানে নায়িকা তারপর নায়িকা।

সে আস্তে আস্তে সাপ হয়ে যাচ্ছে এটাই দেখানো হচ্ছে তারপর উম তারপর হচ্ছে জবা সিরিয়াল জবা সিরিয়ালে যেমন হচ্ছে। সে একটা গ্রামের প্রতান্ত একটা গ্রামের মেয়ে সে গ্রাম থেকে উঠে আসে এক শহরে এক বড়োলোক বাড়িতে সে কাজ করে সে কাজ করতে করতে সেই একদিন এমন একটা situation হয় সেই বাড়ির ছেলের সঙ্গে তার বিয়ে করতে হয়। বিয়ে করে হচ্ছে সে বিয়ে করে তার সাথে সে মেনে নিতে চায় না তারপর আস্তে আস্তে সে তার বাড়ির। নিজেকে তার বাড়ির প্রতিষ্ঠিত যোগ্য বলে মনে করানোর জন্যে সে অনেক কষ্ট করে অনেক কিছু ঝ ড় ঝাঁপটা তাকে সামলাতে হয় তারপর তাদের একটা তিনটে। বাচ্ছা হয় এই বাচ্ছাদেরকে নিয়ে অনেক কিছুর সঙ্গে জড়িয়ে পরে তারপর সে তার বাচ্ছাদেরকে তাদের থেকে ছাড়ানোর জন্য সে উকিল পড়াশোনা করে সে উকিল হয়। উম উকিল হয়ে সমস্ত কিছু কেশ থেকে সে solve করে নিয়ে আসে এবং বিভিন্ন কাজ সে solve করে আরও আর রাস্তাগ হচ্ছে। অনুরাগের ছোঁয়া বলে একটি সিরিয়াল হচ্ছে সেই সিরিয়ালে এই জিনিস গুলো হচ্ছে উম হচ্ছে এই সিরিয়ালে।